অন্য একটা জায়গা অন্য একটা দুনিয়া ছিল তাই না। হ্যাঁ অন্নই একটা অনুভূতি যে ছোটবেলা একসাথে কত খেলা কত কিছু করা সেসব বন্ধু গুলোকেই আমরা পাইনা হয়তো তারা কেউ

মানে নিচে নেমে গেছে বলতে গেলে এই party politics ঢুকে না সমাজ টা অনেকটাই নিচে নেমে গেছে।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 সেটাই আমরা মানে এই party politics মানে যবে থেকে উঠেছে তবে থেকেই দেখছি মানে এই আগে যেরকমটা হত ধরো তুমি একটা কোনো চাকরির পরীক্ষা দিলে pass করলে তা তোমার interview এর জন্য ডাকা হত কিন্তু এখন সেটা হয়না কেন বলত সেটাই কেন বলতে আহ এখন যে হিসেবে হয়ে গেছে যারা party politics এর ছেলে মেয়েরা তাদেরকে চাকরি তারা নিজেদের জন্য জোগাড় করতে মানে যারা party এ হয়তো নেতা আছে তাদের ছেলে মেয়েদের জন্য চাকরি জোগাড় করে দিলো অনেকজন আছে যে politics এর মেয়ে মানে politics ই করবে এরকম না কিন্তু তাই না কারণ যে job করবে সরকারি job করবে টাকাটা বেশি income করবে হতে পারে এরকম তো তারাও আর কি নিজেদের লোক জন নিজেদের family এর চাকরি খুঁজে দিতে তারা ব্যস্ত এবং আমাদেরকে সেভাবে হ্যাঁ ঠিকই বলেছো আর একটা ব্যাপার হচ্ছে তোমাকে যেটা মানে আমাদের আলোচনা হল দুজনের মধ্যে যে টাকা পয়সার ব্যাপারটা বুঝতে পারছো তো ওদের টাকার কোনো অভাব নেই কিন্তু তোমার আমার টাকার অভাব এইজন্যেই আমরা পিছিয়ে পড়েছি আর ওরা এগিয়ে গেছে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 একদম কথাটা কিন্তু সেই বলেছো সত্যিই তাই কারণ অনেক কিছু হয় যে

খুশি থাকার জন্য একটু হলেও খুশি থাকার জন্য টাকা অনেক যেটা আমরা feel করতে পারি তারা হয়তো বুঝতে পারেনা। ঠিক এটা একটা কথা যা বলেছো তুমি টাকার মানে এতটাই একটা ক্ষমতা বা জোর যে তুমি যেটা ভাববে তোমার সেটাই তুমি করে নিতে পারবে টাকা থাকলেই তুমি সেটা ঠিক আছে বেশ তুমি তাহলে এক কাজ করো তোমার দুমাস পরে আমাকে মাঝের মধ্যে phone কর আর কাকিমা দেড়কে বোলো যে আমি phone করেছিলাম, আমিও বলবো তুমি phone করেছিলে আর তুমি আসো তাহলে একদিন বেড়াতে job এর জন্যে apply করবে এবং দেখা শোনা করে যাবে আমাদেরকেও হ্যাঁ সেটাই তাহলে আমি আমার ওই computer টা মানে complete হয়ে যাক দুমাস এর মধ্যে দিয়ে আমি certificate টা নিয়ে গিয়ে তোমার বাড়ি থেকে ঘুরে আসবো। তোমার certificate এবং তোমার যত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 ঠিক আছে তাহলে আমি একদিন তোমার সাথে তোমার বাড়িতে একদিন থেকে ওই office টাতে গিয়ে একটু যোগাযোগ করে আসবো যদি কাজ টা হয়ে যাই তাহলে একদিন সময় করে তোমার বাড়ি গিয়ে ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে ভালো থেকো রাখছি তাহলে আর phone করো মাঝের মধ্যে আমিও phone করবো।

ঠিক আছে বেশ তাহলে রাখি হ্যাঁ bye

Hello হেঁ, মুকুল বাবু কেমন আছো? হেঁ, আচ্ছা আচ্ছা, আর বোলো কি রকম চলছে সব কিছু? মুকুল বাবু ইটা বলছি, কি কালকে আপনি ইটা দেখেছেন, আপনার news channel টা দেখেছেন, news channel বলছি, newspaper টা দেখেছেন? আরে newspaper এ job vacancy টা বেরিয়েছে, তাই জন্য আপনাকে কথা বলার ছিল, বেপার এইটা আছে, কি যেতো, জানেন তো চাকরির খুব খারাপ অবস্থা, আহ কালকে আমি চালিয়ে দেখছি, চাকরির জন্য, খবর কাগজ দেখছি, তারপরে গুগল এ ঘাঁটছি, সব জায়গায় ঘাঁটছি, কিন্তু ভালো একটা idea পাচ্ছি না যে খানে আমি একটা ভালো করে যদি করতে পারি নিজের ভবিষ্যত, আপনি বলুন তো কি করতে হবে, আপনি কি করছেন বলুন? এটাও ভালোই আছে, কিন্তু future এর জন্য ভাবছেন কিছু?

যদি সরকারি চাকরির বেপারে ভাবছিলাম, তো বলুন তো কেমন হবে ইটা? Teaching line এ এতো দিন থাকলাম, এবার ভাবছি যে যদি বি এড করে নি, খুবি ভালো হতো, আপনি কি ভাবছেন?

কি ভালো হবে, মানে বি এড করা টা ভালো হবে? না কি এমনি WBCS তৈরী করে exam দিতে ভালো হবে, বি এড টা বেপার ইটা, কলকাতা বা বেঙ্গল এর যদি করলেও অসুবিধে হয়ে যাবে, তাই জন্য ভাবছিলাম কি national level এর যদি আমি সি টেট দি, যে সেন্ট্রাল সি টেট হয়, তাহলে একটু ভালো হয়, শুনতে পেয়েছি যে আমি, জানি না এই বেপার, এ আপনি বলতে পারেন ভালো করে, কি ভালো হবে? অনেক টাকা-ফাকার বেপার আছে জানেন তো,

বেপার এটাই আছে, বেপার এটাই,

ওটাই আমি ভাবছিলাম মুকুল বাবু, একটা কথা বলুন তো, private job এ কি ভালো হবে? মানে ICICI ব্যাঙ্ক, তার পরে HDFC ব্যাঙ্ক তার পরে আপনার,

কিছু বলা যাই কি account হবে প্রত্যেক মাসে, কি target বার্গেট আছে কিছু idea আছে?

হম ইটা আপনি ঠিকি বলছেন, এটাও আপনি ঠিকি বলছেন, কিন্তু যে আমি শুনতে পেয়েছি তিন চার জনের কথা মানে যে শুনতে পেয়েছি, বলবো কি লোক রা বলছে কি না সব কিছু ঠিক আছে, কিন্তু, কিন্তু, তার পরে কি আছে, ওরা চাপ অনেক দিয়ে দেয় মানে starting এ ওরা বলবে কি না সব কিছু ভালো আছে, কোনো tension এর বেপার নেই, আপনি কাজ করুন, তার পরে কি হয়, এক সপ্তা পরেই বলে ওরা কি, আপনাকে account খোলাতে হবে, দশ টা প্রত্যেক মাসে, তার পর আপনাকে FD করাতে হবে, তার পর আপনাকে মানে, টাকা জমা করাতে হবে, মানে target দিয়ে দেয়, mainly customer কে নিয়ে আসো, ব্যাংকের কাছে টাকা নিয়ে আসো, এদের main ইটা হয়, ইটা আপনি শুনতে পেয়েছেন, এই বেপারে কিছু এরকম,

আপনাকে কিছু করতে হবে না তারপরে নতুন-নতুন বাচ্চা মেই, বাচ্চা ছেলেদের কে আঠারো-কুড়ি বছরে নিয়ে আই, এবার ওদের কে বলাই কি তোমরা দশ জন কে নিয়ে আসো যারা account খুলবে, ইটা তামার target আছে, ব্যাংকের introduction কাজ আছে, লোক দের কে invite তার পরে কি করে এরা, আপনি দেখেছেন নুতুন নুতুন branch এ ডাকাই, যোকোন লোক পুরোনো হয়ে যাই তাহলে ওদের main branch এ পাঠায় দিঘা তে account খোলাবার importance নেই, কেন কি এখানে account already topic তৈরী করে দেয়া আছে, Customer রা ভালো আছে, নুতুন branch এ নুতুন , তার ওপর ওদের কে অনেক চাপ দেয়, যে account খোলাতেই হবে, নাহলে salary দিতে পারবে না, salary deduction হবে, এরকম বেপার, যেটা আমি শুনতে পেয়েছি, তাই জন্য আমি একটু ভাবছিলুম কি ICICI ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক গুলো, কি করবো মানে, কি করা যাই আর না করা যাই পুরো confused ছিল,

জানা আছে, আর দাদা একটা কথা বলুন SBI কি আছে? SBI মানে private ব্যাংকে চলে আসছে নাকি ওটার জন্যে exam দিতে হয়, IBPS পাস্ করতে হয়, এরকম বেপার,

আচ্ছা, আছে, মানে ওখানে আপনার কোনো connection ওঅনেক্শন আছে, যেখান থেকে আমি চাকরি পেতে পারবো ওইখানে, cashier এ হোক, যেরকম হোক, সেরকম কিছু আছে, এখন, না-না, ওইটা তো আছেই নাহলে আমি ভাবছিলাম কি, IBPS টা তৈরী করবো, যদি directly হয়ে যাই তাহলে IBPS এর ঝামেলা তা শেষ হয়ে যাই,

বাহ, তাহলে এখন কি রকম চলছে টাটা ক্যাপিটালে আপনাদের কাজের ব্যাপার টা? এটাই তো মেরে দিচ্ছে, গলা টা দাবিয়ে দিচ্ছে জানেন, target গুলো, ওটাই তো পুরা শেষ করে দিচ্ছে, করা টা জানেন,

ওটাই তো, কিছু করার নেই দাদা,

হম না-না ভালো আছে, ওই যেমনি কিছু আপনি পাবেন, তাহলে আমাকে জানাবেন দাদা,

না-না, ঠিক আছে দাদা, তাহলে ভালো থাকুন, রাখছি আমি আবার কথা হবে ভালো থেকে, ঠিক আছে,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

এই তো আমিও আর কি খাওয়া দাওয়া করে বসে আছি, নিয়ে ভালো আছো তুমি? এই তো কোনো মোতে চলে যাচ্ছে হ্যাঁ ভালো আছি বাড়িতে সবাই মোটা মুটি ভালোই আছে তবে যে ঠান্ডা পড়েছিল তাতে মোটামুটি চলে যাচ্ছে সব কোনো মোতে আমাদের এদিকে তো মনে হচ্ছে এখন ঠান্ডা তো একটু কমে গেছে গো তোমাদের দিকে এখনো ঠান্ডা আছে? না ঠান্ডা কমছে তবে এ ঠান্ডা একটু আছে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 ও সেটাই একটু ঠান্ডা কমেছে তবে ঠান্ডার আবহাওয়া টা আছে তো সেই জন্য না গরম লাগছে না ঠান্ডা লাগছে sweater ও পরতে পারছি না আবার একটা জামা পরেও থাকতে পারছি না সেটাই সেটাই একদম অবস্থা এরকম হয়ে গেছে বলো কি বলছিলে বলো বলছি যে আমাদের এখানে cricket খেলার একটা tournament আছে তো ওই তো সামনে সামনের সপ্তাহে first week এ first week এ যাই হোক না cricket খেলা আমাকে দেখতে ভালো লাগে but এতটা আমি মানে জানি না but তুমি কি এরকম বলতে পারো যে cricket এ মানে কি কি জিনিস আহ জানি এতটুকু যে এগারোটা player থাকে তাই না cricket এ

এগারোটা player মানে আমাকে দেখতে ভালো লাগে বুঝলে কিন্তু মানে আহ ততটা আমি বুঝতে পারি না match টেচ আমি দেখিনা সে ভাবে তো সেই সেই বুঝতেও পারি না but ভালো লাগে দেখতে অনেকটা তাই না, তুমি খেলো তো মনে হয়ে cricket হ্যাঁ cricket খেলি তবে football ই আমার পছন্দ তবে cricket ও মাঝে মধ্যে খেলি। হম আমিও তাই same কারণ না football টা আমার কাছেও best and cricket টা বলতে গেলে খেলি কম বেশি আমিও কম খেলি কারণ খেলতে ভালো লাগে but বুঝতে পারি না যখন T. V. তে দেয় others মানে India versus others player এর সঙ্গে তখন দেখতে ভালো লাগে but অতটা বুঝতে পারি না আমি। ও

মানে tournament ভালো করে হচ্ছে না এরকম ছোট খাটো করে না কি কি gift দেবে বা কিছু এরকম হ্যাঁ ভালো করে হচ্ছেই gift আছে আগে first prize আছে মনে হয়ে দশ হাজার টাকা আর trophy আহ bat আর ball এর set থাকবে একটা আর second prize হচ্ছে মনে হয়ে মম something ছ হাজার ওটাও same একটা bat থাকবে ball থাকবে সেটাই second prize ছ হাজার মানে তো অনেকটাই

যারা খেলতে আসবে তারা যদি জিতে যায় তাহলে তো মানে second হলেও lottery লেগে যাবে বলা গেলে সেটাই তারপরে তারপর তো আছে man of the match সে যদি জিততে পারে তার জন্য কিছু পুরস্কার আছে মানে যে বেশি run করতে পারবে তার জন্য ও ব্যবস্থা আছে man of the match মানে যে first prize পাবে তাই তো first prize বলতে ধর গোটা match এর মধ্যে যে সব চেয়ে বেশি run মানে all over যে ভালো খেলবে হম মানে সব থেকে যে ভালো খেলবে man of the match করা হয়ে

আমিও মানে একটু একটু জানতাম but clear হয়ে গেলো তোমার কাছে তার জন্য না

অনেকটা team ই আসবে প্রায় কোটা মানে team এর খেলা আছে? প্রায় ধরো ষোলোটা team করা হয়েছে তবে ষোলো থাকে তো কিন্তু বেশি হয়ে যায় এবং কম ও হয়ে যায় দেখি কোটা team আসছে সেই অনুযায়ী খেলা হবে একদিনে মানে কতটা খেলা হবে একদিনে? একদিনেই পুরোটা হয়ে যায় কারণ match এ sorry short pitch এ খেলা চলছে সেই জন্য over ও কম থাকে সেই জন্য একদিনেই পুরোটা complete হয়ে যায়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

হম হম হ্যাঁ direct পরে গেলে out সেটাই খেলা হবে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 এই ধরো চার over পাঁচ over চার over পাঁচ over football এ তবুও এতো কিছু ঝামেলা থাকে না বলো football টা একটু তাহলেও আহ better অনেকটা আমাকে মনে হয়ে যে কারণ আমাকে ভালো লাগে সেই হিসেবে বলছি আর কি সেটাই কারণ তোমাকে ভালো লাগে বলে তুমি বলছো football টাই better হ্যাঁ আবারটা

কারণ কি football টা আহ এতটা ঝামেলা নেই over short pitch long pitch football খেলো নিজের মতো করে কারটা একে কতটা কাটতে পারে কে কতটা মানে football ball টাকে নিয়ে যেতে পারে মানে যেখানে goal হয়ে সেখান পর্যন্ত এবং কি ভালো লাগে অনেক আর ক্রিস্টিয়ান রোনালদো তো জানো যে মানে আমাদের ভারত বর্ষ কে গোটা world এর মধ্যে number one player সেটাই রোনালদো না আরো হ্যাঁ শুনেছি আরো আছে রে~ মেসি sorry রেসি বলছিলাম মেসি আছে রোনালদো আছে তারপরে আহ আছে আরো যাই হোক but আমাকে রোনালদো কে best লাগে, তোমার কাকে ভালো লাগে সব থেকে বেশি? আমাকে সবাইকে ভালো লাগে হ্যাঁ না তোমার সবাইকেই ভালো লাগে তবুও তো একজন থাকে না ভালো লাগার হয়তো মানুষ বা others কিছু এরকম যে ভালো লাগে inspired এরকম কিছু

হ্যাঁ আমাকে অনেকটাই better লাগে তাকে তার মানে পুরো শরীরের fit এবং পুরো শরীরটাও তার অনেকটা better এবং কাটার goal খেলার দেখেছো অনেকটা ভালো লাগে আর batsman বলতে আমাদের India তো শচীন টেন্ডুলকার তো কবে retired হয়ে গেছে তাই না ধোনি এদেরকে দেখতাম কম বেশি আগে এখন এতটা পর্যন্ত যখন এরা বের হয়ে গেছে তখন পর্যন্ত এতটা দেখি না

এখন তো চলছে বিরাট কোহলি K. L. রাহুল এরাই তো খেলছে এখন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 হ্যাঁ হ্যাঁ এরা তো India র ই player কিছু মনে করো না মানে আমি ততটা সে ভাবে দেখি না তো তাই একটু ভালো ভাবে জিজ্ঞেস করে নিচ্ছি সে ঠিক আছে জিজ্ঞেস করে নিলে ক্ষতি কি সেটা তবুও ভাবতে পারো যে না India র এতো বড়ো player তবুও নাম জানে না দেখে না খেলা এত~ এতো মানে বলতে গেলে cricket টা তো বিশ্বের মধ্যে একেবারে অনেকটা মানে importance হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছে তো মনে হতেই পারে তোমার কাছে যে নাম জানে না তাই বললাম আর কি সেটাই কারণ cricket এর যে হারে মানুষ দিন দিন ঝুকে যাচ্ছে বেশ positive দিক খেলা ধুলো হ্যাঁ হ্যাঁ আর এখনকার মানুষ বলতে গেলে সত্যি মানে এখনকার যুগে বাচ্ছারা যারা আছে তারা তো cricket football তারপর others যে আমরা ছোট ছিলাম যখন অনেক কিছু খেলতাম ডাঙ্গুলি others অনেক কিছু তো সেই হিসেবে সেই খেলাগুলো এখন উঠেই গেছে phone এ সব বরবাদ করে দিয়েছে গো football bat ball অনেকটাই health এর প্রতিও মানে আমাদের আহ উপকারিতা ছিল এই সব খেলা খেলে কারণ শরীরটা কে আমাদের maintenance করা হতো

হ্যাঁ কারণ এখনকার ছেলে তো সব mobile এই পরে থাকছে না একদম একদম সত্যি মানে এখনকার generation টা এমন হয়ে গেছে যে আহ বলাটা বলতে গেলে সত্যি মানে আগেকার মানুষ কি আহ মানে others কিছু করুক বা না করুক খেলায় একটা তার মানে পড়াশোনার পাশাপাশি খেলাটা তার কিছু ছিলই একটা life এর উদ্দেশ্য but এখন এমন হয়ে গেছে খেলা বাদ দিয়ে phone টাই উদ্দেশ্য হয়ে গেছে। ঠিকই বলছো কারণ এখন খেলা মাঠে যাই তা ছেলে দেখতে না পাই না বললেই চলে একবারে একদম একদম আমি তো এদিকে বলতে গেলে তোমাকে কি বলবো যে আমাদের এই দিকটায় আহ কম বেশি যে কটা ছেলে এখন বড়ো হচ্ছে দিন কে দিন but তার বাবা মারা তো এখন থেকেই phone ধরিয়ে দিচ্ছে হাতে এবং কি তারা সব সময়ে Free fire উঠেছে না Pub G Pub G Free fire এই সব game এ এতো অন্তর্ভুক্ত হয়ে গেছে যে তোমাকে কি বলবো মানে সব সময় দেখি তো বাইরে আহ game খেলছে আওয়াজ আসছে হ্যাঁ অনেক রকম হয়ে গেছে মানে football টা যে আমাদের একটা প্রধান খেলা cricket টা যে একটা প্রধান খেলা এই সব খেলা গুলো এখনকার ছেলে মেয়েদের মাথা থেকে উঠে গেছে তার পাশে পাশে কাবাডি খেলা হাডুডু খেলা আরো কি কত খেলা আছে সেগুলো তো ভুলে গেছি একেবারে হ্যাঁ একদম হাডুডু কত খেলেছি গো আমরা সত্যি মানে খেলাটা এমন ছিল আমাদের life এ আর এখনকার generation এমন হয়ে গেছে আমরা না হলে এখন কাজের মধ্যে থাকি time পাই না সেই হিসেবে তো তাদের কাছে time থেকেও phone এ নষ্ট করছে এবং বাবা মায়ের ও কিছু মানে ভুল দিক থাকে যার কারণে ছেলে মেয়েরা খারাপ হয়ে যেটা বলতে গেলে তাই না সেটাই কিন্তু বাবা মা কি করবে ছেলেই যদি জেদ ধরেছে না না দেখো আহ বলতে গেলে ছোট তে আমরাও জেদ ধরতাম কিন্তু কি আমাদের মা বাবারা সেই হিসেবে আমাদের কে আহ জেদ এর প্রতি এতটা আমাদের কে মানে সব কিছুতে জেদ আমরা একটা জিনিস নিয়ে করতাম সেটা আমাদের পূরণ করে দিতো সেরকম কিন্তু কিছু ছিল না আর এখনকার একটা জেদ ধরে নিলে মনে হচ্ছে সেটাকে পূরণ করতেই হবে এবং কি ছেলে মেয়েরা বাবারা যদি না চায়ে যে phone দেব না বা এরকম পড়াশোনার প্রতি একটু দেব এবং খেলাটা একটুই করাবো হতে পারে কিন্তু এখনকার এমন হয়ে গেছে কিন্তু এখনকার edu~ education phone এই তো না phone এর class হচ্ছে phone এ সব video call এ পড়াশোনা হচ্ছে সেই জন্যই তো না

একদম কিন্তু মানে আহ সত্যি এখনকার system টা কারণ কি উম এখনকার যা দিনে চললো এই corona নিয়ে others যেগুলো নিয়ে গেছে আমাদের আহ এই দিনগুলোতে তো সেই হিসেবে phone টা একটু বেশি চালু হয়ে গেলো ছেলে মেয়েদের কাছে কারণ video call এ পড়াশোনা এবং কেও video call এ তো আর game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

yes yes একদম হয়ে গেছে online game হ্যাঁ কারণ মাঠে তো আর যায় না ঘরের মধ্যে বসেই Pub G Free fire এ সব খেলতে খেলতেই time টা চলে যাচ্ছে ওদের হ্যাঁ ঠিক বলেছো একদম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

তারপর তাও তো ছোট বেলায় কত লুকোচুরি খেলেছি লুকোচুরি মনে আছে